এটা একটা ব্রিজ তৈরি হচ্ছে ব্রিজটা ও খুব সুন্দর আশা করি তাড়াতাড়িও তৈরি হবে খুব ভালো লাগছে জায়গাটা আমাদের ঘুরতেও ভালো লাগবে। ব্রিজটা তৈরি হয়ে গেলে আমরা ঘুরতে যাব খুব সুন্দর লাগছে ব্রিজটা তাড়াতাড়ি তৈরি হয়ে গেলেও ভালো লাগবে।